লাল ওয়ালের কোণায় ওপরে লাগানো আছে সাদা ইস্টিকার ।

দেখা যাচ্ছে একটা লোক দাঁড়ায় আছে।

এটি হচ্ছে একটি ফটোর দোকান এখানে অনেকগুলি ফটো ফ্রেম রাখা আছে।

দেখা যাচ্ছে কয়েকটি ফ্রেমে ভাগবানের ফটো দেওয়া।

মলের ভিতরের অনেকগুলো লায়েট আছে।

দেখা যাচ্ছে নীচে কয়েকটি কার্টুনের বক্স রয়েছে।

দেখতে পাচ্ছি কতগুলি লোকজন দাঁড়ায়ে রয়েছে।

এখানে দেখা যাচ্ছে কয়টা বাড়ি।

এটা হচ্ছে একটি বড় ফ্যাক্টরি ।

ব্রিজে অনেকগুলো লায়েট দেখা যাচ্ছে।

লোকটা গেঞ্জি পরছে সাদা রঙের।

দেখা যাচ্ছে একটি বোয়েমে চকলেট রাখা আছে।

এখানে আছে একটি ইলেকট্রনিক দোকান।